এই ব্যাপারে lucky বলতে পারিস। হ্যাঁ খুবই lucky collage যেহেতু আরো lucky কারণ collage এ teacher দের মধ্যে এতো bond ছিল এক একজন মানে আমরা হচ্ছি collage এর the most favourite batch and sir সবার সামনে যে কথা আগে কোনোদিন বলেনি, বলতে পারেনা মানে sir তারাতো বলতে পারেনা এরম partiality । সবার সামনে দাঁড়িয়ে বলেছিলো যে, আহ না এরম batch আগে কোনোদিন এসছে, না এরম batch পরে কোনোদিন আসবে।

নাহ! এটি আমাদের seniour রা স্বীকার করেছে যে, এরম কথা আগে কোনোদিন বলেনি sir, ওই sir বলবেন না। তো তার কারণও ছিলো তার কারণও ছিল। কারণ আমরা অনেক কিছু শুরু করেছিলাম আমরা আমাদের যেমন তার আগে অনে~ বহুদিন ধরে teacher's day পালন করা বন্ধ ছিল করেইনি লোকজন। আমরা গিয়ে teacher's day পালন করলাম। তারপর আমরা শুধু বললাম আমরা পাইনি senior দের থেকে কিন্তু আমরা farewell দিলাম। মানে প্রথম farewell টা আমরা দিতে পারিনি। আহ একটা অন্য কারণ ছিল। ওই teacher আমাদের পরে চলে গেছিলেন। উনারা কোনো কারণে উনি offended হয়েছিলেন, তো তখন উনি বারণ করেছিলেন।

এইতো ভালো আছি কি করিস? এই শুয়ে রয়েছি তোদের কথা খুব মনে পড়ছিল class এর সবার কথা।

আমি ওই আস্তে আস্তে ভাবছিলাম পুরনো কথাগুলো মাঝে মাঝে একটু মনে পড়ে । আজকে আমি বস শুয়ে শুয়ে তোর photo গুলো দেখছি আমি শুধু ভাবছি যে আমরা class এ করেছি সবাই মিলে। কি না করেছি মানে। কি না করিনি সেটা বল? হে হে হে তবে teacher

teacher দের মানে teacher রা মাথায় ওঠে আর আমরা মাথায় উঠে গিয়েছিলাম teacher দের ।

হুম তুই তো class six এসেছিলি হ্যাঁ। তার আগে তো আমি class five গেছি। তার আগে আমরা first day তো school এ গিয়ে আমার ভাগ্যশ্রীর সাথে দেখা হয়েছিল তুই বুঝলি তো ভাগ্যশ্রী তো এখন একরকম ছোটবেলায় আরেক রকম ছিল দেখিকি আমি গিয়ে অন্য class class three এর সামনে না গিয়ে দাঁড়িয়ে ছিলাম । তো ভাগ্যশ্রী এসে আমাকে বলছে কি? কোন class এ তুমি আমি না ও ভেবেছিল হয়তো আমি ওর থেকে বড় হ্যাঁ তো আমি বলছি এইতো class five তখন বলছে ও তুমি আমাদের class এই তুমি আমাদের class এ। তুমি এত ছোট বড় class এ কি করে আসবে তখন বলছে না আমি একটা class বা করিনি আমি class one থেকে direct মানে এলেন থেকে direct আমি two তে উঠেছি । আমি বলছি বা কি সুন্দর মানে আমার ওই কথাটা এখনো ভাবলে এত হাসি পায় ওর কথাটা,

পুরনো কথাগুলো মনে পড়লে সত্যি ভালোও লাগে আবার হাসিও পায়।

তুই আর সৌরজিত একবার মারপিট করেছিলিস মনে আছে?

সবাই পানি punishment খেয়েছিল। শুইয়ে মেরেছি সবাইকে টাক ঠাস ঠাস করে মারতে মারতে গেছে।

punishment ও খেতাম আমরা ইচ্ছামত। তুই তো ঝিমলি ম্যাম দেখিস নি না তুই যখন এসেছিলিস class তখন ঝিমলি ম্যাম school ছেড়ে দিয়েছিল আমি আর রাহুল রাহুলকে মনে আছে তো তোর?

আমরা তো একবার ওই যে পুরো hole hole day বাইরে ছিলাম মনে আছে?

কার্তিক sirpunishment দিয়েছিল।

তারপর ঐ আম মাখার কথা মনে আছে আমাদের school এর পাশে আম হতো আম ছিঁড়ে মাখতাম।

গাছের দিকে তাকিয়ে রয়েছে হা করে হুট করে একটা আমের কোষ এসে ওর মুখে পড়েছে বুঝলি এবার সেই জায়গাটা তো জ্বলে গেছে এখনো এখনও অবধি সোলাঙ্কির ওই spot টা রয়ে গেছে মুখে দেখবি নাকের পাশে ওই সাদা spot । ঐ সেই আমের কোষের spot এখনো রয়েছে। তারপর আমাদের ওই যে school এর পিছনে যে ওই একটা hostel ছিল ওই hostel না boarding type র ছিল না কিছু একটা,

ওই ধর hostel গিয়ে ওখানে ভিতরে গিয়ে অনেক enjoy হতো। হ্যাঁ আমি তো hostel গিয়ে রুটি খেয়ে চলে আসতাম অন্যের টিফিন খেয়ে চলে আসতাম জানিস্?

শুরু হয়ে গেল দুপুরের খাবার সৌরজিত আর রাহুল একবার খেতে খেতে পড়ে গেল উল্টে টেবিল দিয়ে মনে আছে?

আর প্রীতি এসে কি করতো? সবাইকেই একটু একটুখানি দিত এসে বলতো এই আমাকে দিবি না এই আমাকে দিবি না এইরকম করতো সারাক্ষণ আর আর যদি বলতাম যে না আজকে একটু খাবার কম আছে ও বলছে কি আমি কিন্তু class র leader হ্যাঁ আমাকে কিন্তু দিতেই হবে খাবার। আর খাবার সময়টা ঠিক সোলাঙ্কির খাবার order order type র হয়ে চলে আসতো রুটি আর পরোটা। হ্যাঁ বল আমি একবার ধর মানে canteen গেছি ঠিক আছে কিছু একটা আনতে class চলছিল তখন তখন দেখছি যে canteen র যে uncle টা ওই uncle টা চুপচাপ বসে বসে ফোন দেখছে হ্যাঁ এবার আমি একবার ডেকেছি কাকু দুবার ডেকেছি কাকু দেখি কোন সাড়াই নেই, তারপর দেখলাম একটা জল জিরার প্যাকেট ছেঁড়া রয়েছে ঠিক আছে আমি ওটা নিয়েই দৌড় class । আর যেই দৌড়ে class ঢুকতে গেছি দেখবি আমাদের class র সামনের দিকে দেখবে একটা পাইপ ছিল না পটপট করে জল পড়তো ফোঁটা ফোঁটা এবার নিচটা শ্যাওলা হয়ে গিয়েছিল ওখানে ধারাম করে পড়েছি আর তখনই bell টা বেজেছে আর সব বাচ্চারা দৌড়ে দৌড়ে এসেছে দেখছে আমি পড়ে রয়েছি আর সবাইয়ের কি হাসি

ওমনি ও ঠিক ওই সব চেনে ও সব চেনে আমাদেরকেই ঘুরিয়ে নিয়ে চলে আসলো । তারপর আমরা একদিন ওই যে দক্ষিণেশ্বর গেলাম।

হ্যাঁ মনে আছে আমার জানিস একবার কি হয়েছিল আমাদের ওই মনে আছে মোনালিসা তে summer vacation একটা করে class থাকতো special class ওই class এ movie দেখা তো আমাদেরকে সব। তুই গেছিলিস একটা দিনও attend করেছিলিস? না আমি শুধু শুনেই গেছি। হ্যাঁ আমিই গেছি আমি school ফাঁকি দেব না আমি তো গেছি ওই summer vacation এর special class এ তুই সব প্রতিদিনই attendance school এ তোর

তারপরে আমি সানন্দিতা পলিন আর ভাস্কর মিলে তোর এতে গিয়েছিলাম এক্সপ্লানেট গিয়েছিলাম আমি তখনও নাম মম কখনও try করিনি ওই এক্সপ্লানেট গিয়ে first ই আমাকে পলিন মোমো খাইয়েছে। ওই firdt মোমো খেয়েছি

না হলে আমি শুধু মোমো সবার মুখেই শুনেছি যে মোমো মোমো আমি ভাবতাম মোমোটা কি তারপরে খেলাম ও আচ্ছা এইটাই মোমো । আমরা খুব একসাথে ভালোভাবেই school এ যেতাম বল ট্রেনে করে । কি সুন্দর ট্রেনে থেকে নামতাম একসাথে এসব যেতাম ভ্যানে করে হ্যাঁ সত্যি

ম্যামের এর ওই বাড়ির পিছন side টা লুকিয়েছি বুঝলি তো সেখানে না জলের ট্যাংকের পাইপ ছিল তারপরে এইরকম পাইপ পাইপ ছিল তারপরে আমি গিয়ে ওখানে দাঁড়িয়েছি হ্যাঁ হুট করে দেখি কি দৌড়াতে দৌড়াতে সৌরজিৎ এসে আমার পাশে দাঁড়ালো আমি ওর সাথে ঝগড়া করছি এই তুই এখান থেকে বেরিয়ে যায় এখনই আমাকে খুঁজে বের করে নেবে হ্যাঁ এই ঝগড়া করতে করতে দুজনেই আমরা পাইপের উপর দাঁড়িয়ে ছিলাম আর ফাট করে জলের পাইপটা ফেটে গেছে। তারপরে তো একদম চুপচাপ করে বসেছি mam ঠিক দুদিন বাদে দুদিন বাদে না তারপরের দিনই আমাদের পরের দিন খেলা মানে খেলা বলছি আমাদের পড়া ছিলনা তো তার পরের দিন গেছি । ম্যাম বলছে কি সত্যি করে বল জলের পাইপটা কে ফাটিয়েছে সৌরজিৎ আমাকে দেয় আমি সৌরজিৎ কে দোষ দেই এই করেছি বাবা আগে লাইটটা heavy ছিল । হ্যাঁ রে সত্যিই তারপরে শোন না, ম্যামের আচারগুলো সাজানো থাকতো মনে আছে তাকিয়ে। ম্যামের বাড়ি থেকে আমরা বিস্কুট চুরি করে খেতাম মনে আছে সব কিছু খেয়ে নিতাম খুলে ।

আমরা পড়া ধর আমাদের বিকাল পাঁচটা থেকে আমরা তিনটা থেকে গিয়ে হাজির হয়ে যেতাম।

আমাদের পড়া ধর চারটেই কি পাঁচটা থেকে আমরা তিনটেই গিয়ে হাজির হয়ে যেতাম। আমি তো school থেকে এসেই ব্যাকপ্যাক রেখেই আগে রেডি হয়ে ম্যামের বাড়ি দৌড়াতাম তখন মনে আছে আমাদের সবার কাছে সাইকেল ছিল। আর তুই আমাকে মাঝে মধ্যে নিয়ে যেতিস সাইকেলে করে তোকে নিয়ে ওই একবার বাণীপুর মেলায় গিয়েছিলাম মনে আছে গিয়ে speed সাইকেল চালাচ্ছি আর তুই অতো বড় একটা শরীর নিয়ে আমার পিছনে

আমি আর ও পড়ার থেকে আসছি ঠিক আছে এবার normally সবাই ধর সৌরজিৎ শুভম এর পিছনে ধর সামান্থা উঠত বুঝলি আমার পিছনে নির্মিকা ছিল। এবার নির্মমিকা আর আমি আসছি ঠিক আছে গোলবাজারের ওখান থেকে এবার ওই যে গোল বাজারের যে ওই যে উৎসব বলে দোকানটা আছে না?

ওই দোকানটার ওখানে আমি সাইকেল চালাচ্ছি normally টপ করে একটা আওয়াজ হলো আর মানে একটা আওয়াজ হলো হ্যাঁ কিছু একটা পড়ে যাওয়ার আমি কিছু একটা থমকে পিছনে তাকালাম পিছনে তাকিয়ে দেখি কি নির্মিকা নেই তারপরে আর একটু পিছনে তাকালাম দেখি কি নির্মিকা নীচে বসা আর পা টা সোজা তারপর না আমি পিছনে গেলাম পিছনে গিয়ে নির্মিকা বলছে কি নির্মিকা পড়ে গেছে তো হেসেই যাচ্ছে পাশে একটা লোক ছিল হ্যাঁ, লোকটা বলছে কি মেয়েটা পড়ে গেল আর এরকমভাবে হাসছো, আমি বলছি কি না না কাকা sorry বা এরকম কিছু একটা বলছিলাম ঠিক আছে কাকা বলছে কি সরি বললেই কি সব কিছু হয়ে যায়। এরকম হ্যান তেন বলে তারপরে নির্মিকা উঠলো উঠে নির্মিকা sorry বলল sorry বলে মানে ফলটা নির্মিকারি ছিল বুঝলি ও পা টা সোজা করে রেখেছিল আর ওই সাইকেলের সঙ্গে

না প্রাঞ্জল দের class ছিল যাইহোক । ও আমাদের সাথে বলল এসে খেলব তো লক অ্যান্ড কি খেলছি ।

বুঝলি তো দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছি কে জানিনা চোর হয়েছিল ও হ্যাঁ লিমায় চোর হয়েছিল। লিমা কাউকে ধরতেই পারছিনা বুঝলি তো লিমা তো ছোটবেলা থেকেই একটু healthy হ্যাঁ তো ও আসছে হুট করে কাকে যেন lock করতে যাবে আর লিমা পায়ে নিজের পায়ে বেঁধে গোল গোল গোল ফুটবলের মত গোল গোল পরে ঘুরছিল । দু তিনবার ডিগবাজি খেয়েছে ভাব ওইটা দেখে যা হাসি আমি ভাবলাম এখনও ওই scene টা না চোখের সামনে ভাসে আর হাসি পাই যে কি অবস্থা কিরম ভাবে পড়েছে একদিনই খেলতে নেমেছিল ওই একদিনে তারপরে আর খেলতেই আসে না ও আমাদের সাথে এই আমরা মোনালিসাই যখন পড়তাম আমর যখন first গিয়েছিলাম তখন আমার একটা ফোন চুরি হয়ে গিয়েছিল মনে আছে? লুমিয়া ছিল মনে হয় তোর না? লুমিয়া না নোকিয়া something ছিল একটা ।

ওটা জানিস রাজেশ নিয়েছিল পরে আমাকে রাজেশই বলছে ওই ফোনটা আমি নিয়ে বেচে দিয়েছি। এ বাবা কেন জানিস না? ম্যামের বাড়ি থেকেও তো ভাগ্যশ্রীর ফোনটা চুরি করেছিল রাহুল আর অর্ণব। তারপর আবার প্রাঞ্জলদার কাছে বিক্রি করতে গিয়েছিল হ্যাঁ তারপর প্রাঞ্জলদা ভাগ্যশ্রী কে বলে দিয়েছিল যে তোর ফোন বিক্রি করতে এসেছে আমাকে। তারপরে ভাগ্যশ্রী কি করেছে শখ করে বলেছি যে আমার ফোনের এটা নষ্ট হয়ে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে বলে ছশো টাকা নিয়ে নিয়েছে ওদের কাছ থেকে। আর ওই টাকা দিয়ে ও shopping করে চলে এসেছে । অ্যা ভালোই মজার ছিল দিনগুলো ।

তারপর আর কি মনে পড়ে বল তো? মাঝে মাঝে মনে পড়ে বুঝলি তো অনেক কথাই আরে হ্যাঁ আমি না দেখি আমার বোনকে যে ওর school যায় normally চলে আসে, আমরা যেরকম school যেতাম কত মজা করতাম এখনকার ছেলেমেয়েদের না এই মজাটা আর হয় না জানিস তো? ওরা দেখি বাড়িতে এসে ফোন নিয়ে বসে পড়ে । মাঠে যায় না খেলতে আমরা যেরকম আগে ছোটবেলায় কি আমারা পাড়া ভর্তি সব বাচ্চারা মিলে লুকোচুরি খেলতাম ছোঁয়া ছুয়ি খেলতাম শীতকালে ব্যাডমিন্টন খেলতাম এই এখনকার generation কোন বাচ্চাই এইসব জিনিস করে না ওরা আসবে এসে ওই ভিডিওস দেখবে আর না হলে online game খেলবে এছাড়া আর কিছুই এখন তো কলিযুগ বুঝিসই তো কলি যুগ আমরা কোন যুগে ছিলাম তাহলে? এখন এত কিছু ফোনের মধ্যে চলে এসেছে যে ওদের আর interest নেই যে বাইরে গিয়ে খেলি বা স্কুলের মধ্যেও মনে হয় না যে ওরা খেলাধুলা করে । আর কি এখন generation টা যেদিকে যাচ্ছে সেদিকে তো ওরাই যাবে না ।

আমি তো chance পেলে এখনো পারলে ছোঁয়াছুঁয়ি খেলা start করে দিই সবাই মিলে না একদিন school সবাই মানে class আমরা যে কয়জন ছিলাম সবার সাথে একদিন meet করি ঠিক আছে meet করে সব পুরনো কথা আলোচনা করি seriously মজা হবে দেখবি? শোন না আমরা জানিস আগে যখন school যখন এখান থেকে ট্রেনে করে যেতাম না তুই তো সব সময় ধর তোর সাথে দেখাই হতো না সেই রকম তো। মানে আমি ভাগ্যশ্রী এরা যখন যেতাম মানে সবই মাঝে মাঝে divide হয়ে যেতম না কেউ হাওড়া থেকে উঠতো কেউ অশোকনগর থেকে উঠতো তো পরে যখন ট্রেনে ফিরে না আমরা তখন মনে আছে ফোন করে করে আমরা । এই বগি থেকে ওই বগিতে আসতাম তন্ময়কে ডাকতাম ফোন করে যে এই বগিতে আমরা তারপর ট্রেনে বসে যে আমরা যে কি বলে ওই ছোলা মাখা টা খেতাম। হ্যাঁরে ছোটবেলায় কি হারে ছোলা মাখা খেতাম আমরা আর এখন বড় হয়ে কি বলি যে না নোংরা ধুলো ছোটবেলায় চুটিয়ে খেয়েছি last যে টক-জ্বলটা পড়ে থাকত ওটা টেনে চুষে মুসে খেতাম। তারপর মনে আছে আমাদের school র পাশে ওই যে মোনালিসার school র পাশে school নিচে একটা চাটের দোকান ছিল অনেক রকম মাখা পাওয়া যেত। তারপর আমরা স্কুল থেকে, যেই টিফিন hours হতো সেই আমার নিচে চলে আসতাম নিচে এসে পাঁচ টাকা দশ টাকা দিয়ে ওই হাত বাড়িয়ে খাবারটা নিতাম । হ্যাঁ উজ্জ্বল দার দোকান ছিল ।

উজ্জ্বল দা খুব ভালো মানুষ ছিল, বল আমরা ছোটবেলায় খুব heavy মজা করেছি ভাই । তারপর আমার স্টেশনে যে একটা চায়ের দোকানে দাঁড়াতাম permanent ভাবে সেই দাদাটাও খুব ভালো ছিল। হ্যাঁ দিদা তো এখন মানে আমরা বড় হয়ে গেছি তাও ঠিক মনে মনে রাখে, যখনই দিদার দোকানে সামনে যাই বলে তোরা কত বড় হয়ে গেছিলিস ট্রেনের জন্য এসে এখানে দাঁড়িয়ে থাকতিস । কুড়ি কুড়িগুলো করে কিন্তু ঐ এ আম মধ্যমগ্রামের যে ওই যে যেখানে দাঁড়াতাম যে ছেলেটার দোকানটা ছিল না একটা দাদার কি বলতো আমি তো মোনালিসার বেশি ওই বাসেই গেছি, ট্রেনে আমি খুব কমদিনেই গেছি । একটা গাছের পাশে পাশে বসতাম মনে নেই পরোটা খেতাম । মধ্যমগ্রামের ওই গাছটা নেই রে, কেটে দিয়েছে সেই বসার জায়গাটাও নেই।

হ্যাঁ even আমরা যে যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতাম এখন ওই প্লাটফর্মে কোন ট্রেনেই দেয় না তিন নম্বর প্লাটফর্মে ট্রেন দেয়। তারপর মনে আছে আমরা যখন school প্রথম প্রথম ঢুকছিলাম তখন ওই যে city light টা নতুন তৈরি হয়েছিল । আমরা রোজ যেতাম school time ছুটি হবার পর । হ্যাঁরে গিয়ে গিয়ে ঘুরে চলে আসতাম মানে রিম্পা বলতো কি এইগুলো windows shopping বলে তখন আমি windows shopping মানে বুঝতামই না। মানে কি বলে windows shopping বলে আমি জানলা কোথায় আমি কি একবার বলেছি । যে তুই windows shopping যাবি ওখানে যে জানলা পাওয়া যায় না? বলে আরে windows shopping মানে জানলা কেনা না মানে ওটা হল শুধু দেখো আর চলে আসো। ওইটাকে বলে windows shopping আমি বললাম ও বাবা । কত কিছু জানে ও মনে আছে তারপর আমরা ওই সুন্দর টা মনে আছে? যে এই school থেকে নিচে নেমে একটা পাখির দোকান আছে অনেক ছোট ছোট পাখি মানে এ ট্রেন থেকে নেমেই । মধ্যমগ্রাম স্টেশানের পাখির দোকানটা, তুলে দিয়েছে হ্যাঁ মনে আছে জায়গাটা এখন ওইগুলো cosmetics সের দোকান হয়ে গেছে সব change হয়ে গেছে মধ্যমগ্রামের। আমরা আগে তিন টাকা ভ্যান ভাড়া দিয়ে যেতাম তারপর পাঁচ টাকা এখন দশ টাকার নিচে কেউ ভাড়ায় চায় না চৌমাথা অব্দি হাঁ আর কেন শোননা? বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে জানিস তো ছোটবেলায় একদিন জানিস তো যখন একদম ছোট ছিলাম তখন না আমাদের একটা school আছে শিশু সংসাদ school বলে ঠিক আছে? ওই school পড়তাম তো ওই school র না পড়তো একদিন না খুব মারপিট হয়েছে একজনের সাথে ঠিক আছে মানে বাচ্চা ছিলাম তো এবার মারপিট হতে হতে না আমার ভুল করেই ওই বাচ্চাটার একটা নখে চাপ লেগে গেছিল বুঝলি মানে আআ কি বলবো মানে ওই গ্রিল থাকে না গ্রিলে চাপ লেগেছিল কি হারে blood বেরোচ্ছিল জানিস না কিন্তু ছোট ছিল সেই সময় আর কিছু বলেনি। সবাই বাচ্চাদের ঝামেলা বলে ব্যাপারটাকে মিটিয়ে দিয়েছিল । পাড়াতে ওই মা ছোট করে একটু ব্যাডমিন খেলতাম আর সেরকম খেলতাম না । একবার তো শোন না একবার তো সেই ব্যাট ক্রিকেট খেলতে গিয়ে বল না আমার অন্য বাড়িতে চলে যেত বুঝলি অন্য বাড়ির টালির উপরে গিয়ে পড়তো আমরা পাড়ার মধ্যে লুকোচুরি খেলতাম এর বাড়ি ওর বাড়ি আমি যে কতজনের বাড়ির ফুল গাছ নষ্ট করেছি পাড়া গিয়ে মানে তখন তো শুধু দৌড়ানোর কাজ কে কাকে দেখে, কোথায় গাছ রয়েছে। আমরা তো নববাড়ির পেছনে ইয়া লুকোচুরি খেলেছি মনে আছে? হ্যাঁ সে তো মনে আছে আমার পাড়ার মধ্যে খেলাটা বেশ মজা লাগতো রে তখন পাড়াতে কত বাচ্চা এখন আগে কারেন্ট চলে গেলে কি মজা ভাই পড়াশোনা বই খাতা রেখে উঠোনের মধ্যে দৌড়াদৌড়ি ।

ক্যাম খাট ছিল ক্যাম খাটের উপর বসে বসে আমি সও শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতাম কারেন্ট চলে গেছে এখন আর পড়তে হবে না এমনিও তো আমি খুব একটা মানে আমি বাইরে বেরোতাম না, মা আমাকে বের হতে দিত না, যখনই মা বাড়ি থাকত না তখনি আমি খেলতে বেড়ে যেতাম, আর যেই মা এসে দেখত যে আমি খেলতে বেরিয়েছি আর গা হাত পা এত নোংরা । আমাকে কান ধরে নিয়ে চলে আসতো ওখান থেকে। তোর মা কিন্তু এমনি টিফিন গুলো খুব ভালো বানাতো ।

তোর মা খুব ভালো ছিল । কেন তুই একবার মনে আছে তুই কাবাব বানিয়ে নিয়ে এসেছিলি, আমি তোর মাকে বলেছিলাম আন্টি কাবাব খুব সুন্দর হয়েছিল, তোর মা বলেছিল খাওয়াবো তারপর আর কোনদিন খাওয়ালো না। খাওয়ালো না হুম তারপর?

তুই সবাইকে ফোন কর তোর কাছে সাথে যার সাথে যার সাথে contact রয়েছে সবাইকে ফোন কর । একটা group বানা ঠিক আছে তারপরে একটা

তুই এখনি কর এখনই কর ফোনটা রাখ ঠিক আছে? এখনই group বানা। আমরা সব এখনই দেখা করার ।

শোন না group র নামটাও বলে দিস gold